এখানে সাপ। দুপাশে অনেক বাড়ি আছে।

এখানে একটি লোক দাঁড়িয়ে আছে। তার সামনে একটি উম পাহাড় আছে।

পাহাড়টি খুব সুন্দর দেখাচ্ছে ।